ভিটামিন একটা ট্যাবলেট বা ভিটামিন যেগুলো সে আমাকে preferred করেছিল তো সেগুলো আমি অনেক অনেক কমে আমি পেয়ে যাবো সেই টাকাটা, হ্যাঁ আমি হয়তো প্রতিদিন protine জাতীয় খাবার মানে অনেক রকম খাবার হয়, ডিমে হতে পারে ডালে হতে পারে, চিকেন এ ধরনের খাবার, আমি হয়তো প্রতিদিন নিরামিষ বা non veg খাবার খেতে পারব না but আমরা normally আমাদের খাবারের,

almost ডাল তো এইগুলো, এইগুলো আমরা,

আমরা preferred করি কি আমরা হয়তো ঘরে,

preferred করি, তখন বাইরে কাজ করি বাইরে বন্ধুদের সাথে হয়তো বাইরে খেয়ে নিলাম কিন্তু ultimately আমাদের শরীরের জন্য সেগুলো ঠিক নয় না, অবশ্যই কারন আমরা যেহেতু একটু বাইরে খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছি, যে যার জন্য কি হয় আমাদের বাড়ির খাবারটা আমাদের পছন্দ হয় না কিন্তু actually যে আমাদের যে guardian থাকেন ওনারা যে খাবারটা তৈরি করে দেন আমাদের সেটা কিন্তু যথেষ্ট পুষ্টি, যেমন হয়তোপ্রত্যেকদিন একটা ডাল থাকছে। ডালের মধ্যে যথেষ্ট পরিমাণ পুষ্টি থাকছে আর এছাড়া ভিটামিন সি জাতীয় অনেক রকম খাবার থাকে। শাকসবজি বাড়িতে রান্না হয় সেটা হয়তো আমাদের জন্য tasty লাগেনা ভালোলাগে না তাই আমরা খেতে চাই না, কিন্তু তাথে মধ্যে কিন্তু আমাদের ভিটামিন সি জাতীয় খাবার থাকে, মানে actually বাড়িতে যে giudeline তা maintain করেন সেটা কিন্তু যথেষ্ট, doctor সাপেক্ষই maintain হয়, আমরা যেহেতু tasty খাবার খেয়ে অভ্যস্থ বা অন্য রকম খাবার প্রত্যেকদিন কি ভাত খেতে ভালো লাগে আজকে একটু মনে হয় বিরিয়ানি খাই এই জাতীয় যে আমাদের motive গুলো আছে যার জন্য আমরা এই সমস্ত পুষ্টি খাবার থেকে পিছিয়ে যাই, তো মনে হয় যে আমাদের নিজেদেরও একটু পরিবর্তন হওয়া উচিত। আমরা তো already একটা শিক্ষা পেয়ে গেছি যেটা দু আড়াই বছর ধরে পাচ্ছি যে covid এর situation এ কি হয়েছিল, তো সেখান থেকে motivate হয়ে আমরা পরবর্তী সময়ে আমরা health তাকে আহ নিয়ে ভাবি তাহলে আশা করি হয়তো সমস্ত ক্ষেত্রে এই problem টা face করতে হবে না, যে প্রত্যেকটা season এ আমাদের শরীর খারাপ হবে, আর কিছু হয়তো ছোটোখাটো হ্যাঁ নিজেরাই, medicine নিয়ে ঠিককরতে পারি, major কিছু আসছে বা দু তিনদিন পরে শরীরটা ঠিক হচ্ছে না তখন কিন্তু আমাদের doctor এর কাছে যাওয়া উচিত, আর এমন ও দেখেছি যে আমরা last এই যে covid situation এ যে guideline গুলো maintain করে আমরা ছিলাম যাদের, কোন রকম issue ছিল না তাদের কিন্তু কোন রকম doctor কাছে যাওয়ার ও প্রয়োজন হয় নি, যাদের একটু হয়তো immunity কম ছিল বা others কোনো symptoms ছিল তাদের doctor এর কাছে যেতে হয়েছিল, যেমন আমার family তে আমার বড়ভাই যে আমার দাদা, তোর একটু শরীরে issue ছিল যেটা একটু ঠান্ডা জাতীয় উম মানে কোনো রকম ঠান্ডা লাগলে ওর allergy এসে যাই, তো ওটা issue থাকার জন্য ওকে একটু covid আক্রান্ত হয়েছিল, same কিন্তু আমাদের বাড়িতে চার পাঁচজন family member আছেন, তাদের কিন্তু issue হয়নি, কারণ বাকিদের মধ্যে ওই symptom টা ছিলো না যে আহ allergy জাতীয় যার জন্য ওদের কোনো impact করে নি কিন্তু আমার দাদাকে impact করে গিয়েছিলো allergy হবার কারণে, তো তাকে কয়েকদিনের hospital এ শুতে হয়েছিলো covid এর জন্য, তো এই যে আমাদের কারণ আমরা প্রথম থেকে maintain করে এসেছি যে না আমার ঠান্ডা আছে তো আমাকে এই ঠান্ডাতে আমি এই জাতীয় খাবার খাবো না বা আমার ঠান্ডা লেগে যাবে এই যে আমরা এই জিনিসগুলো maintain করে এসেছিলাম, সেটা আমরা এখন ছেড়ে দিয়েছি এখন আবার মনে হচ্ছে না normal life এ ফিরে যাই, এখন তো আর covid নেই এখন তো আর কিছু হবে না, তো এটাই আমরা ভুল করছি। যদি আমরা ঠিকঠাক, guideline মেনে যাই, আশা করি আমাদের দীর্ঘ, দীর্ঘায়ূ হতে পারবো, আশা করি হবো না তাও মনে হয় যে হ্যাঁ ঠিক আছে শরীর টাকে ঠিক maintain করছি, আশা করি আমি একটু কিছুদিন বেশিদিন stay করতে পারবো, হ্যাঁ মানে শুধুমাত্র actually কি হয়েছিল যখন আমি last.

আহ covid সময় হয়, সমস্ত অফিসগুলো আমাদের work form home হয়েছিল, অবশ্যই। আবার যখন আমি work form home বাড়িতে চলে আসি , তো বাড়িতে actually সেই সময় normally খাবার দাবার অনেক কিছু precaution নেওয়া হচ্ছিলো plus আমাদের শরীরের তো pollution, এখন air pollution খুব বাজে ভাবে হবার জন্য আমাদের সেটা খুব বাজে ভাবে impact করে শরীরে,

আমি পজেটিভ বেরোয়, basically তার আগে আমরা picnic টিকনিক এগুলো ছিলো জানুয়ারী মাসে বন্ধুদের সাথে সে সময়ের থেকে হতে পারে পজেটিভ বেরিয়ে গিয়েছিলো, তা মোটামুটি চার পাঁচটা বন্ধুর same case হয়েছিল, তারমধ্যে আমরা তিনটে বন্ধু ছিলাম যাদের, আহ কোনোরকম symptom ছিল না মানে আমরা normally আমরা পাঁচদিন পর আমাদের বললো কিনা তোমাদের covid টা নাই শরীরে আর প্রথমে ছিল but আমরা হয়তো virus infected হয়েছিলাম but আমাদের শরীরে কোনোরকম আর, প্রতিক্রিয়া বা কোনোরকম reaction হয় নি, মানে আমাদের শরীরটা যে এতটাই immunity,

যে covid যে virus সেটা কি জানি, but যে দুটো বন্ধু তো serious হয়েগিয়েছিল but তারা এখন এই মুহূর্তে ভালো আছে, normal life এ ফিরে এসেছে, তো এইগুলো শিক্ষা আমাদেরকে দেয় যে যখন তোমার নিজের life এ ঘটবে,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

তাহলে হয়তো পরিস্থিতিটা হয়তো অন্য হতো because সেই সময় আমার immunity level অতো ভালো ছিল না,

কিন্তু যেহেতু আমি একটা বছর পুরো ঘরে ছিলাম আমার শরীরটা heal হয়েছিল,

তো সেই কারণে নিজেকে sustain করতে পেরেছিলাম সেই সময়টাই, একদম আর যে এতটা আমরা এখন হয়তো doctor এর ভাষায় এখন কথা বলি অনেকটা এই যে immunity level বলি বা immunity বলি বা পুষ্টিকর খাবার বলি actually এটা আমরা আগেও এতটা maintain করতাম না বা আমরা বুঝতামও না।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 বা যেমন আমরা vaccin নেওয়ার সময় দেখলাম যে আমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে কোনোরকম major issue ছিল কিনা কোনো medicine নিচ্ছো কিনা এই যে জাতীয়গুলো আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে আহ তোমার একটা শরীরে যদি আগের থেকে যদি সমস্যা থেকে থাকে তাহলে তুমি কিন্তু infect হতে পারো তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে কোনোরকম ধারণাই ছিল না যে এরকমও হতে পারে যে আমার শরীরে major issue আমাকে major issue থাকলেও আমাকে infect করতে পারে,

তো এটা উনাদের শরীরের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আবার যার হয়তো হয়নি তার কোনো সময়ই হয় নি এখনো পর্যন্ত হয়তো continue ঠিক আছেন, এটাই হচ্ছে যে আহ আমাদের শরীরটা এমন ভাবে তৈরি আপ তুমি শরীরটাকে যে ভাবে ready করে রাখবে, মানে আমাদের normally একটা কথা হয় না যে,

অবশ্যই এটা একদম আমিও একমত কারণ আমি এতদিন শরীরটাকে দেখি নি আমার যখন অসুখ আমার যখন সেই ক্ষমতা নেওয়ার ক্ষমতা নেই তো শরীর কেন আমাকে সাথ দেবে, এটা ঠিকই বলেছো। তো অনেকদিন পরে তোমার সাথে এই নিয়ে discuss করতে পারলাম। আমারও ভালো লাগলো এবং আমি জানতেও পারলাম যে কিছু অজানা জিনিস ছিল তোমার সাথে আমি কথা বলে বুঝতে পারলাম। তো আশা করি আমার এই মুহূর্তে আর কোনরকম কিছু আর জানার নেই আর যদি কিছু প্রয়োজন পরে বা আমি যদি কোনো medicine সংক্রান্ত তথ্য নেওয়ার থাকে তাহলে তো আবার হয়তো তোমাকে ফোন করতে পারি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তোমার সঙ্গে অনেকদিন পরে কথা হল আহ আশা করি উম আমাদের এই conversation টা দুজনকেই,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

কি করছো শিবনাথ? এই তো বসে আছি, কি করছো তুমি?

এই ভালোই আছি, তুমি কেমন আছো?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

খবর আর বোলো না, কি বলবো তোমাকে আর, এই job এর জন্য apply করে এমন ফাঁসা ফেঁসে গেছি তাই আরো তোমাকে সচে~ সচেতন করতে phone করলাম যে না তুমিও এরকম হলে করো না আর কি তাই আর কি আরো phone টা করলাম, আর তোমার তো phone আসবে না আমি জানি। না না, সেরকম না ওরকমটা না। তা কি হয়েছে তোমার সাথে মানে কি রকম কি হলো কই আমাকে বলো একটু আমি শুনি।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 না সেটা আর বলতে সেটা তো বুঝতেই পারছি। job এর নাম করে marketing এ ভরছে phone করে নিয়ে আর কি আমিও ঢুকে গেছিলাম নিয়ে ইয়ে ব্যাপার তোমার কাছে কোনোদিন এরকম হয়ে নি phone এসেছে job এর job দেব বা এই হবে বলে নি কোনোদিন? হ্যাঁ? সেটা আর হতে বাকি আছে, সেইটা হয়েছে বলেই তো তোমার কাছ থেকে শুনছি আমি তোমার সাথে কি হয়েছে তারপরে তো আমারটা বলবো।

দিয়ে কি কি কিভাবে তোমার সাথে কিরকম ভাবে এই ঘটনাটি ঘটলো আমাকে বলো একটু আমি শুনি। মানে একদিন ওই তো বাড়িতে ধরো বসেই ছিলাম।

দিয়ে তোমার বসে থাকতে থাকতে একটা মানে আহ মানে facebook থেকে ধরো first এ হয় হ্যাঁ।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

নিয়ে তোমার accept করলাম accept করার পর আস্তে আস্তে সে কথা start করলো, আগের থেকেই message করে hi আমিও লিখি কি hello কি করছো, কে তুমি? আমি বললাম নিয়ে বলছে আমি এইখানে তোমার dp টা দেখে ভালো লাগলো তাই আর কি তোমাকে friend request পাঠালাম। দিয়ে তারপর? নিয়ে তোমার এরকমই বলছে ধর নিয়ে আমিও বললাম যে হ্যাঁ তোমাকেও ভালো লাগছে নিয়ে ওর নাম জিজ্ঞেস করলাম, দিয়ে পারভিনা খাতুন বললো এরকম কিছু একটা নাম বললো ধরো।

নিয়ে তোমার ওই তারপরে বলতে লাগলো যে কি করো তুমি আমি বললাম যে বাড়িতে বেকার এখন পড়াশোনা করি আর কিছু না বাবার hotel এ বসে খাই এই আর কি এই সবগুলোই বলছিলাম তোমায় কি বলবো আর।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

একটা uncommon number এ phone করে বলছে এরকম ব্যাপার তা তোমার talent খুব ভালো আমরা তোমার কাগজ পত্র দেখেছি তা তোমাকে একটা কাজের জন্য আমরা offer করছি তা তুমি কি সেই কাজটা করবে এমনটা বলছে বুঝলে ঠিক আছে। তোমার কাগজ পত্র গুলো কথা থেকে পেলো? সেটাই তো কথাটা তো শোনো বলি তোমায় দিয়ে আমি একটু মানে অবাক হয়ে গেলাম যে আমার কাগজ পত্র তো আমি জমা টমা দি নি তাহলে ওরা কোথায় থেকে পেলো দিয়ে আমি প্রশ্নটা ওদেরকে করলাম। দিয়ে বলছে,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 ধরো আমার বাড়ি থেকে মানে যেখানে আমাকে যাওয়ার জন্য বলেছিলো সে দূরত্ব অনেকটা টা তোমার তুমি কি কোনোদিন গেছিলে তোমাকে যেটার জন্য বলেছিলো?

বেশ বলো বলো বলো এবার তুমি বলো শেষ করো তারপরে আমারটা আমি বলবো। ঠিক আছে নিয়ে তোমার সেই facebook পর্যন্ত তো বললাম তোমাকে

নিয়ে তারপরে তোমার facebook এ কথা start হলো নিয়ে বললো এই ওই হ্যান তেন দিয়ে whatsapp number চাইলো ও তোমার তোমার personal whatsapp?

সেটা বলতে আমি তো নাহলে এতক্ষন কত কিছু কথা তোমায় বলে দিতাম।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

তারপরে তোমার ওই whatsapp number টা দিলাম নিয়ে whatsapp এ message করলো তারপরে বললো যে তারপরে আবার জিজ্ঞেস করলো কি করো তুমি আমি বললাম যে বললাম তো তোমাকে যে বাবার hotel এ বসে খাই না আমি জিজ্ঞেস করলাম এবার যে তুমি কি করো বুঝলে? ও মেয়েটাকে? মেয়েটাকে তুমি জিজ্ঞেস করলে যে তুমি কি করো? হ্যাঁ। নিয়ে ও বলছে যে আমি job করি আমি বলি তোমার বয়েস কত? বলে আঠেরো বছর। আমি বললাম আঠেরো বছরের মেয়ে তুমি job করো বিশাল একটা ব্যাপার তো তাহলে তাই না।

সেটাই কারণ একটা আঠারো বছরের ছেলে এখন job করে না আঠেরো বছরের মেয়ে একটা job করে বলছে।

তারপরে তোমার ওই আঠারো বছর job করে আমি বললাম যে কোথায় job করো নিয়ে বললো যে আহ smart value বলে একটা নাম করলো।

fb তে fb তে দেখবে facebook এ অনেক চর্চা আছে এই বিষয়টা নিয়ে smart value নিয়ে তারপরে তোমার smart value নিয়ে smart value নিয়ে তো?

ঠিক আছে তাহলে একদিন সময় করে দেখবো দিয়ে বোলো। নিয়ে তারপরে তোমার তারপরে বললো যে আহ তাহলে তুমি এক কাজ করো তুমি যেহুতু বলছো একটু friend request ধরো গভীরত্বটা বেড়েছে আর কি বুঝতেই পারছো। সেটাই সেটাই facebook থেকে whatsapp এ এসছ তো গভীরত্বটা বাড়তেই হবে না। না আস্তে আস্তে আমার ও ওর প্রতি একটু intention টা জাগলো নিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে ওই কি কোথায় job করো আমাকে একটু details টা দাও নিয়ে বললো আমাকে বললো ঠিক আছে আমি তোমাকে call করছি তারপরে বলছে বুঝলে তার পরের দিন ও তারপরের দিন মানে সেদিন সেদিন আর কোনো কিছু কথা হয়নি তার পরের দিন বলছে call করবে তোমাকে তাই তো? হ্যাঁ তার পরের দিন বলছে ঠিক আছে আমি তাহলে তোমাকে call করছি নিয়ে তোমাকে আমাকে ধরো phone এলো ওর number থেকে number টা save করে রেখেছিলাম whatsapp number এ phone number আছে ওর নিয়ে phone করলো আমাকে তারপরে তোমার phone করে বললো যে আমি আহ তো এখানে বাড়ি আমার ওর বাড়ি তো ধরো সিউড়ির ওইদিকে মানে তোমাদের ওই দিক টা তেই। ও আমাদের এদিক টা তে আমার বাড়ির থেকে সিউড়ির দূরত্ব খুব একটা বেশি হবে না ওই তিরিশ কিলোমিটার মতো তো বটেই বাইকেও যাওয়া যায় আবার তোমার bus এও যাওয়া যায় দিয়ে বেশ বলো কি তারপর কী হলো?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 কোনো কাজ থাকলে কোনো কিছু থাকলে বাবার সাথেও অনেকবার গিয়েছি এরকম বললাম ওকে আমি

নিয়ে আমাকে বলছে তুমি শোনোনি এমন করে বলছে যে তুমি ভাবতেই পারবেনা যে ও মিথ্যে করে কোনো একটা কিছু বলছে ধরো। আরে সেটা বোঝা যায় বুঝতে পারছো তো মেয়েদের মন বোঝা একটা কথা আছে জানো তো যে খুব কষ্ট। সে টাই নিয়ে আমাকে বললো যে আমি এখানে job করি তাহলে এক কাজ করো তোমার কি কোনো computure certificate আছে এরকম করে একদম জিজ্ঞেস করছে। দিয়ে তুমি কী বললে answer এ? আমার তো ধরো computer এ diploma certificate টা ছিল আর tally আমি শিখছিলাম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 কী কী documents আছে মানে মেয়েদের কথা গুলো বুঝতেই পারছো তুমি সেটা সেটা আর বলতে সেটা আর বলতে সবই বুঝতে পারছি দিয়ে তারপরে বলো তারপরে বলছে যে তোমার কি কোনো personal আমি বললাম personal document বলতে আঠেরো বছর হয়ে গেছে voter card এর জন্য apply করেছি কিন্তু voter card আমার আসেনি আধার card আছে আর আমাকে বললো যে তোমার কি কোনো আহ জিজ্ঞেস করলো voter card আছে নাকি আমি বললাম না এই ব্যাপার এখনও আসেনি হবে তখন আরকি দিয়ে দেবো যদি হবে তাহলে এরকম আমি ধরো ভাবছি যে বাবার hotel এ বসে খাচ্ছিলাম এবার তাহলে ভালোই হবে একটা job করলে যেমন একটা ছেলের ধরো চিন্তা ভাবনা থাকে। সেটাই তো ছেলে হয়ে যখন জন্মেছি কাজ তো করতেই হবে পরিবারের জন্য তো কিছু একটা করতে হবে তাইনা?

ও ওই মেয়ে টাই তোমাকে বলছে যে voter card লাগবে না তুমি ওটা পরে দিয়ে দিও। হ্যাঁ প্রথমে বললো লাগবে নিয়ে তারপরে বলছে লাগবে না তারপরে জিজ্ঞেস করলো আহ যে বাবার কিন্তু PANcard বা voter card লাগবেই তাই বললো। ও তোমার বাবার মানে কাকুর, কাকুর PANcard বা voter card লাগবে এটাই বলছে? হ্যাঁ আমি বললাম যে না বাবার তো PAN card নেই নিয়ে তারপরে বললো লাগবেই first এ, second বারে বলছে যে না PAN card না হলেও হবে তাও আমি বুঝতে পারছি না বুঝতে পারছো যে কেমন তাহলে ভাবে নিচ্ছে ও আমাকে। হ্যাঁ হ্যাঁ মানে এটা এখানেও তুমি বুঝতে পারি যে ও তোমার সাথে fraud করছে

যদি না লাগে তাহলে ভালোই হবে আমিও ভালো ভাবলাম যে না তাহলে ভালো আমারও কাজ হয়ে যাবে তাহলে আমার সঙ্গে fraud হয়নি।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 না একদমি করতে পারিনি নিয়ে তারপরে আহ বললো যে ঠিক আছে তাহলে তুমি এক, আমি বললাম যে টাকা পয়সা কি কোনো লাগবে কারন টাকা পয়সা দিতে লাগলে বাবা আমি দূর থেকে নমস্কার আমি যেতে পার

দিয়ে দিয়ে কী বললো তখন ওই তুমি যখন ওই টাকা পয়সার ব্যাপার টা বললে তখন মানে মেয়েটা কী বললো উত্তরে কী বললো? নিয়ে বলছে যে নেই না টাকা পয়সা কিছু লাগবে না but তুমি এখন বুঝতেই পারছো online এ যে জামানা হয়ে গেছে

ও মেয়ে টাই বললো নাকি office এর ও ওই জায়গায় তোমাকে যেতে বললো মাএ ঠিকানা দিয়ে দিতে বললো ওখানে তোমার counselling টা হবে। হ্যাঁ ঠিকানা দিলো যে সিউড়ির এখানে আসো তোমার তো বলছো বেশি দূর না তাহলে তুমি আসো তাহলে এসে তুমি counselling টা attend করো বেশি seat খালি নেই এভাবে বলছে বেশি seat খালি নেই তুমি যদি পারো আজ করে কাল কোরো না এই দু তিন দিন মনে হয় আমিই যতদূর ma'am এর কাছে শুনলাম তুমি miss কোরো না।

মানে এতোটাই এতোটাই একদিকে তোমাকে ভয় দেখাচ্ছে যে আরকি জি seat খুব কম এবার তোমারো ভয় লাগছে যে কাজটা যদি হয় আবার fees ও কম বললো তাহলে চলেই যাই দেরি না করে সেটাই তোমার মনে হয়েছে নিশ্চয়ই সেই সময়? হ্যাঁ আমি সেটাই ভাবছি যদি না হয় তাহলে আহ আমাকেও নিজেকে খারাপ লাগবে যদি ভবিষ্যৎে না দেখি যে একটা বিশাল বড় কাজ ভালো টাকা income হয় তখন নিজেই পচতাবো যে না ভাবছিলাম যে কিছু একটা করবো সেই আমার ভুলের জন্য যাইনি এরকম মনে হচ্ছে আমার। হ্যাঁ সেটাই সেটাই তা আমার সাথে তোমাকে বলি আমার ঘটনাটি আমার টা শোনো পুরোটা নিয়ে তোমার শুনছি। তারপরে বললো যে তিনশো চুয়াত্তর আমি আমার কাছে তো ধরো job করি না কোনো টাকা বা আমি কিছু করি না যে আমার কাছে টাকা থাকবে বাবা কে বললাম যে এ এই ব্যাপার তা আমাকে আরেকবার ও sorry বলতে ভুলে গেছিলাম আরেকবার ও বললো যে বাবা টা আহ বাবা কে কিন্তু বাবা অথবা মা guardian এর মধ্যে কাউকে নিয়ে আসতেই হবে তাই বলছে ও মানে ওই ওই যে মানে তোমাকে যে কাজের জন্য offer করেছিলো সেই মেয়ে টি আরকি বলছে জি বাবা বা মা কাউকে তোমার কোথায় নিয়ে যেতে হবে মানে তোমার সাথে?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

হাত খরচ আছে গিয়ে খাওয়া দাওয়া করবো সেটাই কারন এতোটা দূর যাবে খাওয়া আছে ভাড়া আছে bus এ গেলে bus এর ভাড়া train এ গেলে train এর ভাড়া একটা খরচা তো মানে করতেই হবে কিছু করার নেই হ্যাঁ আমি বললাম বাবা কে যে এখান থেকে bus এ সিউড়ি যেতে পঁচিশ টাকা নেয় তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর hotel এ খেয়ে নেবো পঞ্চাশ টাকার ভাত তাহলে একশো টাকা হয়ে যাবে আমি এরকম ভাবনা বলে তারপরে একশো টাকা আমাকে দাও বেশি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

নিয়ে তারপরে বললো যে আমি গেলাম ওখানে আমি যাওয়ার পরে আমাকে একটা খুব একটা ভালো ঘর না বুঝলে এরকম normally ভাঙ্গা চোড়ার মধ্যে মানে তৈরি হচ্ছিলো building টা first floor এ এরকম একটা চাল আছে একটা মানে তোমার একটা desk আছে দুটো চাল আছে মানে সামনে আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো হবে এখান থেকে কোথাও নিয়ে বললো যে এটা আমাদের আসল office না অন্য জায়গায় office আছে

নিয়ে ma'am টার সামনে বসে বললো যে তোমার বাবা কেন আসতে পারেনি আমি বললাম যে যাহোক বাবা আসতে পারেনি বাবার কাজ আছে চাষ বাসের কাজ আছে আর এখন বুঝতেই পারছেন যে আহ চাষ টা কেমন জরুরি আর চাষের একটা কি অবস্থা হয়ে গেছে বললাম দিয়ে বললো ঠিক আছে দিয়ে আমি যেগুলো বলছি

ওই ma'am টা ma'am টা মানে যে তোমার counceling করাচ্ছেন তিনিই বললেন তো কথা টা? হ্যাঁ সেই বললো যে আমাকে counselling এর মাঝখানে আমি তারপর একটা খাতা দিচ্ছি খাতার মধ্যে তোমাকে সব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 ও দিয়ে একটা কথা আমিরুল তোমায় বলি

না সেটা তো বললাম ই না মেয়েটা ছিলো না মেয়েটা আরেকটা ছেলে কে phone করলো নিয়ে ওই ছেলে টা কে বললো যে আমি আজকে যেতে পারবো না আমার অনেক শরীর খারাপ আমার একটা মানে ওখানকার ই আহ যাচ্ছে আমাদের office এই কাজ করে তো সে যাচ্ছে সে তোমাকে pick করে নিয়ে গিয়েও office এ তোমাকে নিয়ে যাবে তাই বললো।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 সেটাই সেটাই সেটাই আমার কাজ টাও হয়ে গেলে তো আরও ভালো একসাথে কাজ করতে পারবে নিয়ে আমি ওর গেলাম আমি ভেতোরে গেলাম আমাকে বললো সব কিছু নিয়ে খাতা দিলো নিয়ে first time first থেকে শেষ পর্যন্ত প্রায় কুড়ি minute মতো আমাকে বোঝালো ওই যে যিনি counselling করাছিলেন তোমায় তিনিই বোঝালেন?